এবং নীল কালার শার্ট পড়ে একজন লুকও দাঁড়িয়ে আসেন।

নীল আকাশ ছিপে ছিপে দেখা যাচ্ছে।

এখানে একটি মন্দিরের দৃশ্য দেখতে পাচ্ছি।

এবং মন্দিরটির ওপর একটি বড়ো লাইট লাগানো আচে।

লোকনাথ ট্যুরস এন্ড ট্রাভেলার্স ।

একটি ভাল্বও সেখানে জ্বলছে লাল রংগের সাজিত ভাল্বও সেখানে ।

এবং লোকটি কালো রঙের টিশার্ট পরে দাঁড়িয়ে আছে।

একটি ইস্কুলের খেলার মাঠের একটি দৃশ্য এবং এখানে চিরিও রয়েছে।

এবং পিসোনে নীল রঙ্গের সুন্দর আকাশের দৃশ্য দেকা যাচ্ছে।